ঠিক আছে।

আমিও ভালো আছি, আর এখন তো শুয়ে আছি ভাবলাম যে উম কি করা যাই তারপর হটাৎ করে আপনার কথা মনে হলো ভাবলাম যে একটু সময় আহ গল্প গুজব করা যাক তাহলে আচ্ছা কি হয়েছে বাড়ির সবাই কি ভালো নেই? অনেক দিন হৈছে তো কথা হয়নি আপনার সাথে তাই ভাবলাম যে আপনি ভালো আছেন তো বাড়ির সবাই অবস্থা ভালো আছে তো ওরা সবাই সুস্থ তো এই আর কি ও আচ্ছা তুই আপনি কোথা থেকে মানে উম বোলছেন আর কি যে থেকেই তো

কেন কি হয়েছে কিছু কি হয়েছে? আমি আসলে ওই ইয়েতে যায়নি তাই জন্য বলছিলাম আপনাকে। না না আপনারে যেতে হবে না আমি call করবো তারপর আমিই কাটবো আপনার এখানে কোনো ভূমিকা নেই আপনি শুধু আমার সাথে কথাই বলবেন

আজকে ভাবছিলাম আমাদের বাঙ্গালীর প্রিয় উৎসব উম দূর্গা পূজা নিয়েই আলোচনা করি আপনার কি মত বলুন তো? হ্যাঁ উম এইটা তো ভালোই হয় দূর্গা পূজা তো আমাদের আহ বাঙালি বাঙালিদের একটা প্রিয়

হ্যাঁ হ্যাঁ তাহলে শুরু শুরু করা যাক আমাদের বলছিলাম বাঙালিদের কথায় আছে সবাই বলে থাকে আহ বাঙালি বারো মাসে তেরো পার্বন তার মধ্যে অন্যতম হলো বাঙ্গালী র দূর্গা উৎসব কাশ বনের দোলায় উম দেবীপক্ষের সূচনা বাঙালির মনকে আলোড়িত করে বাঙালির দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ ববন্দনাতে আহ শরৎ এর মেঘ আর শিউলির গন্ধ দশভুজার আগমনকে উন্মুক্ত চিত্তে স্বাগত জানায় বাঙালির জীবনে দুর্গোৎসবের এই আনন্দকে তুলে ধরে আজকের বিষয় দুর্গাপূজা রচনা, আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ এই পূজা উৎসব এটাই আমাদের বাঙালিদের অস্তিত্ব বলে মনে হয়

হ্যাঁ বাঙালি চিরকালই উৎসবপ্রেমী জাতি লোকমুখে প্রচলিত “বাংলাবাংলার মানুষের বারো মাসে তেরো পার্বণ” কথাটি মোটেই অত্যুক্তি নয় সারা বছর জুড়ে সারা বছর জুড়েই বাঙালির জীবন নানা প্রকার উৎসবের আলোয় মুখরিত হয়ে থাকে তবে এত সব উৎসবের মধ্যেও যেটি বাঙালির কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং অন্তরের উৎসব বাঙালি জাতির সার্বজনীন, তা হল শরৎকালের দুর্গোপুজো।

হ্যাঁ বলা যায় বাঙালি জাতির সমগ্র প্রাণ এই পূজার মধ্যে নিহিত থাকে বর্ষার কালো মেঘ সারিয়ে শরতের রোদ্দুর উকি দিলেই বাঙালির মন

গোটা একটা বছর শত উৎসবের মধ্যেও অধীরভাবে প্রতীক্ষা করে থাকে এই দূর্গা মহোৎসবের জন্য। হ্যাঁ শরৎকালে এই উৎসব হয় বলে এটি শারদোৎসব নামেও পরিচিত, ধনী গরীব আহ নর-নারী, আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে সকল মানুষের মিলনের এমন সার্বজনীন ভাবটি অন্য আর কোনো উৎসবে সেভাবে দেখা যায়না সসব দেশ তথা সকল দেশ তথা পৃথিবীর কাছে বাঙালি জাতির এই দুর্গাপূজার রূপ অভাবনীয় এবং অভিনব বলে আমার মনে হয়। হ্যাঁ একদমই দুর্গাপূজার ইতিহাস দুর্গাপূজা পূজা কবে, কখন, কোথায় প্রথম শুরু হয়েছি তা ঠিক করে বলা যায় না কিন্তু দুর্গাপূজার ইতিহাস সুদীর্ঘকালের হিন্দু পুরাণে দুর্গাপূজার সূচনা সম্পর্কে বিভিন্ন কাহিনী পাওয়া যায় আহ এগুলির মধ্যে আহ কোথাও কোথাও কথিত আছে, পুরাকালে রাজা আহ সুরথ তার হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পাওয়ার জন্য দেবী দুর্গার পূজা করেন তখন এই পূজা আহ হতো বাসন্তী কালে বসন্ত কালে সেজন্য এই পূজাকে বাসন্তী পূজা বলা হয় । হ্যাঁ অন্যদিকে কৃত্তিবাসী রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র শরৎকালে সীতা উদ্ধারের নিমিত্ত লঙ্কাধিপতি রাবণের সাথে যুদ্ধের পূর্বে একশো আট টি নীল পদ্ম সহযোগে দেবী দুর্গার পূজার আয়োজন করেছিলেন শরৎকাল দেবতাদের নিদ্রাকালীন সময় হিসেবে শাস্ত্রে বিবেচিত হওয়ার কারণে শ্রী রামচন্দ্রের আয়োজিত এই পূজাকে অকালবোধন বলা হয়ে থাকে। তাছাড়া এই পূজাটি সম্পর্কে হিন্দুদের বিভিন্ন শাস্ত্র যেমন, দেবীভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, দেবীমাহাত্ম্যম্ ইত্যাদি স্থানে নানা প্রকার কাহিনীর উল্লেখ আছে তারপর কোথাও কোথাও কথিত আছে, পুরাকালে রাজা সুরথ তার হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পাওয়ার জন্য দেবী দুর্গার পূজা করেন তখন এই পূজা হতো বসন্ত কালে সেজন্য এই পূজাকে বাসন্তী পূজা বলা হত।

সোনালি রোদ্দুরের আআলপনায় সেজে উঠতে থাকে শিশির ভেজা আহ দূর্বা ঘাসে ঝরে পড়া মুঠো মুঠো শিশির শিউলি ফুলের বাতা মাতাল করা গন্ধে মেতে ওঠে মন প্রাণ, শরতের তুলোর মতো সাদা কাশফুলে ভরে হয়ে

হ্যাঁ দুর্গা মায়ের আগমনের বাণী ঘোষণা করেই যেনো প্রকৃতি সেজে ওঠে এক অভিনব সজ্জায়।

বাঙালি প্রতি শরৎ ঋতুতে মা দুর্গার বোধন করে সেই ঐতিহ্যকে আজও বহন করে নিয়ে চলেছে।

বাঙালির কাছে প্রাণের প্রিয় শারদ উৎসব, সাধারণতঃ আশ্বিন মাসের শুক্লপক্ষে বাঙালির এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। সেই শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত

হ্যাঁ এই পাঁচ দিন দুর্গা ষষ্ঠী নামে পরিচিত, আহ এই সংশ্লিষ্ট পক্ষটির অপর নাম হল দেবীপক্ষ, পিতৃপক্ষের অবসানে অমাবস্যায় মহালয়ার মধ্যে দিয়ে দেবীপক্ষের সূচনা হয়, মহালয়ার এই পবিত্র আহ দিনটিতে মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন, অন্যদিকে দেবীপক্ষের সমাপ্তি কোজাগরী পূর্ণিমার পূণ্য চন্দ্রের পবিত্র আলোকে দেবী লক্ষ্মীর আরাধনার মধ্য দিয়ে, বিশ্বজুড়ে সকল বাঙ্গালীদের কাছে এই শারোদৎসব অত্যন্ত কাছের। হ্যাঁ আপনার কি মনে হয়? হ্যাঁ একদম দুর্গাপূজা মানে বাঙালির মণ প্রাণ সবকিছুই কেড়ে নেই দূর্গা পূজা মানে বিরাট উৎসব আমাদের বাঙালির সবথকে সবথকে সবথেকে বেশি প্রিয় যার তুলনা আহ কোনো পূজা পার্বন কোনো আনন্দ আনন্দের উপর থাকে না এই দুর্গাপূজা তে যা আনন্দ হয় তার আনন্দের আর কোনো কিছুতেই নেই এই আনন্দ টা অনেক বড় অনেক বিরাট সব প্রত্যেক বাঙালির কাছে সেটা বাঙালিরা যে যেখানেই হোক না কেন এই উৎসব কে কে কেন্দ্র করে সব সকলেই আনন্দে মেমেতে ওঠে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র শহরেও বসবাসকারী বাঙ্গালী আয়োজিত বাঙালি রয়েছে, ওরা সবাই দুর্গাপূজাগুলি বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে থাকে অন্যদিকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বাংলাদেশে এই সব গুলিতেও দুর্গাপূজা বিরাট ভাবে আয়োজিত হয়ে থাকে। দেবীপক্ষের পুণ্য তিথিতে সপ্তমী, অষ্টমী ও নবমী- এই তিনদিন মহা সাড়ম্বরে দেবী দুর্গা পূজিত হয়ে থাকেন তবে সর্বাগ্রে মহাষষ্ঠীর দিন পৌরাণিক রীতি মেনে দেবী দুর্গার বোধন হয়। হ্যাঁ একদমই পুজোর দিনগুলি এ কেবল দেবী দুর্গার একার পূজা নয় দেবীদুর্গার পূজা উপলক্ষে আরও অনেক দেব-দেবীর পূজা করা হয় সব নারীর মধ্যেই দেবী দুর্গা বিরাজ করে এমন বিশ্বাসের কারণে মহা অষ্টমীর দিন আহ কুমারী পূজার আয়োজন করা হয়ে থাকে অষ্টমী ও নবমী তিথির সন্ধিস্থলে আয়োজিত হয় সন্ধিপূজা সবশেষে আসে দশমীর দিনের পূজার লগ্ন এটি আহ সুপরিচিত বিজয় দশমী নামে পরিচিত। হ্যাঁ এই উৎসব শুধু পুজোতেই সীমাবদ্ধ থাকে না সম্প্রতি সার্বজনীন পূজা গুলির মধ্যে শুরু হয়েছে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা এশিয়ান পেন্টস কর্তৃ

বর্তমানে এশিয়ান পেইন্টস শারদ সম্মান নামে পরিচিত সব মিলিয়ে নানান রকমের বিশাল প্যান্ডেল theme আকর্ষণীয় করে তোলে সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে পুজোর এই কয়েকটা দিন বাঙালির হৃদয় ও মনকে এক পরিছন্ন আনন্দে উদ্ভাসিত করে তোলে এই কথার সাথে আমিও একমত এই পুজো পুজো মানেই হচ্ছে আমাদের আমাদের বাঙালির আলোড়নের সময় আমাদের উম খুব বেশি আনন্দের সময়

পুজোর জীবন জীবিকা কিছুই তখন চোখে পড়েনা শারদোৎসবে পূজার দিনগুলিতে সকল প্রকার office আহ school college ছুটি থাকলেও এই উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা নির্ধারিত হয়ে থাকে উৎসব আয়োজনের সূচনা লগ্ন থেকে বিভিন্ন পূজাস্থলে মন্ডপ তৈরীর কাজে নিয়োগ পান হাজার হাজার শিল্পী, কারিগর ও শ্রমিকেরা। হ্যাঁ অন্যদিকে পূজা শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই শহরের বুকে ঢল নামে পাকিদের, এইসকল ঢাকিরা পূজার দিনগুলিকে ঢাক-ঢোল, কাঁসরঘন্টার আওয়াজে মুখরিত করে রাখেন। তাছাড়া দুর্গাপুজোকে কেন্দ্র করে বৃহৎ ও ক্ষুদ্র বিভিন্ন ব্যবসায়ীরা নিজেদের জীবিকা নির্বাহ করেন। সর্বোপরি উল্লেখ করতে হয় সেই সকল কারিগর ও শিল্পীদের কথা যাদের দেবী র মূর্তি স্তান পাএ এই সাবু মূর্তি শিল্পী কারিগর দেখুন বাদ বাদ ভাস্কর্য থেকে যদিও সমাজে যদিও সমাজে আহ এই সকল মূর্তিশিল্পী ও কারিগরেরা কোন অংশেই বড় বড় ভাস্করদের থেকে কম নন সমাজে সারাবছর তাদের সমান সমাদর নেই বলেই বোধ হয় আপনার কি মনে হয়? হ্যাঁ একদম আমাদের আহ শিল্পী যতই থাক না কেন এইযে দুর্গাপুজোর যে মূর্তি গড়া অনেক বড় ব্যাপার

সবাইকে সমান চোখে দেখতে হয় ওরা আরো বড় শিল্পী আহ তাদের তো তো অন্য শিল্পীদের থেকে কম নয় সারাবছর তাদের যে সমতন না থাকলেও মূল কথা হল হল আহ বিপুল সংখক মানুষের জীবন ও জীবিকা আহ হয় বাঙালির স্বাদ উৎসব কে কেন্দ্র করে এই সকল মানুষেরা মূলতঃ দূর্গা উৎসবে এই দিন কয়েক জন্যই বছর অপেক্ষা করে থাকে আচ্ছা তাহলে রাখছি এখন ভালো থাকবেন।